একটি এ রাতের কোনো রাস্তা দেখতে পাচ্ছি। যেখানে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। বলাই যেতে পারে হয়তো পঁচিশে ডিসেম্বর -এর জন্যই হয়তো।

এখানে-এ সরস্বতীর মূর্তি দেখতে পাচ্ছি সরস্বতীর মূর্তি মানেই এখানে সরস্বতী পূজা হয়েছে।

আ নানান লোকের মধ্যে একটি লোক এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন অ্যাঁ এখানকার অ্যাঁ দৃশ্যর ছবি তুলছেন লোকটির পরনে অ্যাঁ হালকা ব্লু কালার -এর--

একটি লম্বা খাম্বার মধ্যে অনেকগুলি সাইড বাই সাইড চারটির মতো আ ব্লেড আমরা দেখতে পাচ্ছি দূরে একটি--

ছোটো একটি অ্যা পুকুর টাইপ এর দেখা যাচ্ছে আশেপাশে গাছ দেখা যাচ্ছে গোল করে পাথর উঠে গেছে অ্যা পুকুরটির অ্যা- অ্যা--

নিজেদের ভগবানকে পুজো দেওয়ার জন্য নানান ধরনের আহ জিনিসপত্র নিয়ে এসে পুজো করছে। তাদের ভগবানকে--

গাড়িটিকে রং এবং গাড়িটির যেখানে যেখানে ভেঙে বা স্ক্র্যাচ হয়ে গেছে সেইগুলো ঠিক করছে। একটি লোক বালতি নিয়ে বসে তার আহ --